অনেকগুলো জিনিসপত্র দিয়ে সাজানো রয়েছে।

বেলুন -গুলি রয়েছে লাল ও সাদা রঙ্গের।

অনেকগুলি গাড়ি দাঁড়ানো আছে।

দেওয়ালের মাঝে কিছু ছবি আঁকা রয়েছে।

এখানে একটি ফুলের নার্সারি দেখতে পাচ্ছি।

এই ছোট বড় গাছ রয়েছে

টেবিল -এর উপর কিছু জিনিস রাখা আছে।

অনেকগুলি ছোট বড় গাস লক্ষ্য করা যাচ্ছে।

বাঁদিকে একটি সি_সি_টি_ভি রাখা আছে।

দোকানে অনেকগুলি জিনিসপত্র সাজানো রয়েছে।

একটি বড়ো দরজা লক্ষ করতে পাচ্ছি।

একটি সাদা রঙ্গের আলমারি রয়েছে।

এখানে একটি অনেক বড় মাঠ পাচ্ছি।

এখানে একটি বড় দোকান দেখতে পাচ্ছি।

অনেকগুলি জিনিসপত্র সাজানো রয়েছে।

একটি বাইক ও একটি গাড়ি দাঁড়ানো আছে।

এখানে অনেকগুলি মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

একটি কাচের দরজা লক্ষ করা যাচ্ছে।

একটি লোহার শাটার দেখতে পাচ্ছি।

এখানে একটি বড়ো রাস্তা দেখতে পাচ্ছি।

এখানে একটি বড়ো মন্দির দেখতে পাচ্ছি।

এখানে একটি ঘর দেখতে পাচ্ছি।

একটি কালো রঙ্গের কড়াই রয়েছে।

দেওয়ালের মাঝে অনেকগুলি ছবি আঁকা রয়েছে।

কিছু গ্লাস ও জগ লক্ষ্য করা যাচ্ছে।

এখানে একটি বড় ঘর দেখতে পাচ্ছি।

একটি ঢোল ও একটি হেলমেট লক্ষ করা যাচ্ছে।

এখানে ঘাসও লক্ষ করা যাচ্ছে।